একটি নৌকো আছে নদীতে এবং আ- তার ওপর একটি ই-য়ে ব্রিজ আছে একটি নদী এবং নৌকো ব্রিজ ।

যেখানে নীল কালার এর একটি অ্যা ফেস্টুন আছে এবং সেখানে লেখা আছে স্যামসাং ।

ছবিতে দেখা যাচ্ছে একটি ট্যাঙ্ক আ টাইপের একটা ট্যাঙ্ক তৈরি করা হয়েছে আ চারিদিক দিয়ে পলিথিন দিয়ে নীল কালার এর পলিথিন দিয়ে ট্যাঙ্ক তৈরি করা হয়েছে।

এবং সামনে দুটো আ বাস দাঁড়িয়ে আছে এবং কিছু মানুষ ও এখানে--

চার্চ র্আছে যীশু খ্রীষ্টের চার্চ এখানে চার্চ আছে একটি মাঠের মাঝখানে।